মোজিলা ফায়ারফক্স এর এই টিউটোরিয়ালে অপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখবো160 কিভাবে জেনারেল প্রেফারেন্স এবং প্রাইভেসি প্রেফারেন্স ধার্য করা যায়
এই টিউটোরিয়ালে আমরা উবুন্টু ১০০৪ এ ফায়ারফক্স সংস্করণ ৭ ব্যবহার করছি
মোজিলা ফায়ারফক্স এ পেরেফারেন্স আমাদের পুনরাবৃত্তিমূলক কাজগুলি সহজে করতে সাহায্য করে
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য এটিকে অপশন বলা যায়
উদাহরণস্বরূপ আমরা ইমেল লগিন পৃষ্ঠাকে আমাদের হোম পেজে হিসাবে নির্ধারিত করতে চাই
এরজন্য আপনি এডিট এবং প্রেফারেন্স এর উপর ক্লিক করুন
উইন্ডোস ব্যবহারকারীদের টুলস এবং অপশনস এর উপর ক্লিক করা উচিত
প্রেফারেন্স বা অপশনস ডায়লগ বক্স খুলে গেছে
ডায়লগ বক্সের উপরে দিকে অনেক গুলো ট্যাব আছে
প্রত্যেকটির বিভিন্ন কার্যকারিতা আছে
জেনারেল প্যানেল এ সবথেকে বেশি ব্যবহৃত সেটিংস যেমন ফায়ারফক্স হোম পৃষ্ঠা নির্ধারন ফাইল ডাউনলোডের অবস্থান নির্দিষ্ট করা ইত্যাদি সংক্রান্ত প্রেফারেন্স উপস্থিত থাকে160 এবার শেখা যাক কিভাবে জিমেইল কে ডিফল্ট হোম পেজ হিসেবে নির্ধারিত করা যায়
স্টার্ট ইউপি এর মধ্যে ভেন ফায়ারফক্স স্টার্টস মেনু থেকে শো মাই হোম পেজ নির্বাচন করুন
স্বাভাবিকভাবে হোম পেজ হিসাবে মোজিল্লা ফায়ারফক্স স্টার্ট পেজ নির্দিষ্ট করা থাকে
এখানে হোম পেজ ক্ষেত্রে ক্লিক করুন এবং লিখুন wwwgmailcom
ডায়ালগ বক্স বন্ধ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করুন
আমাদের সেটিংস স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়ে যায়
এখন এই ফায়ারফক্স উইন্ডোটি বন্ধ করুন
এবং একটি নতুন ফায়ারফক্স উইন্ডো খুলন
লক্ষ্য করুন যে জিমেইল লগইন পৃষ্ঠা এখন হোমপেজ
এরপর জানা যাক মোজিলা ফায়ারফক্স কিভাবে ডাউনলোড নিয়ন্ত্রণ করে
Editএবং তারপর প্রেফারেন্স ক্লিক করুন
আগের মতই উইন্ডো ব্যবহারকারীরা টুলস এবং অপশনস এর উপর ক্লিক করুন
জেনারেল ট্যাবে ক্লিক করুন
ডাউনলোডসহ বিকল্পে শো থে ডাউনলোডসহ উইন্ডো ভেন ডাউনলোডিং a ফাইল চেক বক্সটি নির্বাচন করুন
এখন সেভ ফাইলস টো রেডিও বাটনটি নির্বাচন করুন
ব্রাউজ বাটন এ ক্লিক করুন এবং ডিফল্ট ফোল্ডার পরিবর্তন করে করুন
ডায়ালগ বক্স বন্ধ করার জন্য ক্লোজ বাটন এ ক্লিক করুন
পূর্বের মতন আমাদের সেটিংস স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়ে যাবে
ব্রাউজারের সার্চ বার এ লিখুন ফ্লাওয়ারস এবং ডান দিকের বিবর্ধক লেন্স এ ক্লিক করুন
অনুসন্ধানের প্রথম প্রদর্শিত ফলাফলএর উপর রাইট ক্লিক করুন
এবং সেভ লিঙ্ক এএস ক্লিক করুন
লক্ষ্য করুন স্বাভাবিকভাবে লিংক টি ডেস্কটপ ডাউনলোড হবে
সেভ ক্লিক করুন এবং ফাইলটি ডেস্কটপ এর উপর সেভ হয়ে যাবে
টেবস প্যানেল এ ট্যাবড ব্রাউজিং বৈশিষ্ট্যের সম্পর্কিত পছন্দসমূহ থাকে থাকে
কনটেন্ট প্যানেল এ কিভাবে ওয়েবসাইটগুলি প্রদর্শিত হবে সেই সম্পর্কিত পছন্দসমূহ থাকে
অ্যাপ্লিকেশন প্যানেল এর দ্বারা আপনি স্থির করতে পারেন কিভাবে মোজিলা ফায়ারফক্স বিভিন্ন ধরনের ফাইল পরিচালনা করবে এটি একটি পি ডিএফ ডকুমেন্ট অথবা একটি অডিও ফাইল হতে পারে
অনুশীলনী হিসেবে এই ট্যাব ও বিকল্পগুলি ব্যবহার করে দেখুন প্রাইভেসি প্যানেল এ আপনার ওয়েব গোপনীয়তার সম্পর্কিত পছন্দসমূহ থাকে ট্র্যাকিং এর মধ্যে টেল ভেব সাইটস I ডো নট ভান্ট টো বে ট্র্যাকড নির্বাচন করুন এই বিকল্পটি নির্বাচন করলে ওয়েবসাইট আপনার ব্রাউজিং সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা বন্ধ করে দেয়
হিস্টরি তে অনেক বিকল্প আছে
ফায়ারফক্স উইল ক্ষেত্রে নেভার রিমেম্বার হিস্টরি নির্বাচন করুন
এই বিকল্পটি সক্রিয় করার অর্থ হল আপনার ব্রাউজিংএর ইতিহাস কম্পিউটারে সংরক্ষিত থাকবে না
যদি আপনি ক্লিয়ার এএলএল কারেন্ট হিস্টরি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে সংরক্ষিত সব ব্রাউজিং ইতিহাস মুছে যাবে
লোকেশন বার এ চলে আসুন
ভেন ইউজিং থে লোকেশন বার suggest ক্ষেত্রে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন এবং নাথিং নির্বাচন করুন
এটি করলে আপনি যখন অ্যাড্রেস বারে নতুন ইউআরএল লিখবেন তখন আপনাকে কোনো পরামর্শ দেওয়া হবে না
ডায়লগ বক্স বন্ধ করতে ক্লোজ ক্লিক করুন
এখন আপনার গোপনীয়তা সম্পূর্ণ সুরক্ষিত সিকিউরিটি প্যানেল এ আপনার ওয়েব ব্রাউজিং কে নিরাপদ করার জন্য পছন্দসমূহ রয়েছে
থে সিঙ্ক পানেল লেটস যৌ সেট ইউপি ওর মানাগে a ফায়ারফক্স সিঙ্ক একাউন্ট
Syncপ্যানেলের আপনাকে সেট আপ করতে অথবা একটি ফায়ারফক্স সিঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করবে
ফায়ারফক্স সিঙ্ক এর সাহায্যে আমরা বিভিন্ন ডিভাইস জুড়ে আমাদের ইতিহাস বুকমার্ক এবং পাসওয়ার্ড ব্যবহার করতে পারি
Advancedপ্যানেল এ কিছু গুরুত্বপূর্ণ ফায়ারফক্স সেটিংস থাকে
এতে ব্রাউজিং এবং সিস্টেম ডিফল্ট সেটিংস থাকে যা ফায়ারফক্স এর ব্যবহার নিয়ন্ত্রণ করে
নেটওয়ার্ক অপশন ব্যবহার করে ফায়ারফক্স কিভাবে ইন্টারনেট এর সাথে সংযোগ করবে তা আমরা নির্দিষ্ট করতে পারি
নেটওয়ার্ক ট্যাবে কানেকশনসহ এর মধ্যে সেটিংস বাটনে ক্লিক করুন
কানেকশন সেটিংস ডায়ালগ বক্স খুলে গেছে
এখানে আপনি প্রক্সি পরিবর্তন করতে পারবেন
কর্মক্ষমতার উন্নতি এবং ভাল নিরাপত্তা প্রদান করার জন্য প্রক্সি ব্যবহার করা হয়
স্বাভাবিকভাবে উসে সিস্টেম প্রক্সি সেটিংস এর রেডিও বাটন নির্বাচিত থাকে
এই বিকল্পটি আপনার অপারেটিং সিস্টেমের সেটিংস ব্যবহার করে
নিজে প্রক্সি সেটিংস নির্দিষ্ট করার জন্য ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন রেডিও বাটনে এ ক্লিক করুন
আপনি এখন এই ক্ষেত্র গুলিতে প্রক্সি সেটিংস লিখতে পারেন
কানেকশন সেটিংস ডায়ালগ বক্স বন্ধ করতে ক্লোজ বাটনে ক্লিক করুন
আবার ক্লোজ বাটনে ক্লিক করে প্রেফারেন্স বা Optionডায়ালগ বক্স বন্ধ করুন
আপনার সেটিংস স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যাবে
অবশেষে আমরা ফায়ারফক্স আপডেট বা উন্নত করার জন্য অ্যাডভান্সড প্যানেল এ উপস্থিত আপডেট ট্যাব ব্যবহার করতে পারি
এখানেই আমাদেরএই টিউটোরিয়ালটি শেষ হলো
এই টিউটোরিয়াল এ আমরা শিখেছিকিভাবে সাধারণ পছন্দসমূহ গোপনীয়তা সংক্রান্ত পছন্দসমূহ নির্দিষ্ট করা হয়
এই অনুশীলনীটি নিজে চেষ্টা করুন
একটি নতুন ব্রাউজার উইন্ডো খুলুন
আপনার হোম পৃষ্ঠা পরিবর্তন করে spoken tutorialঅর্গ করুন
আপনার ডাউনলোডের ডিফল্ট অবস্থান পরিবর্তন করে হোম ফোল্ডার করুন
চেঞ্জ ইউর ভেন ইউজিং থে লোকেশন বার suggest সেটিং টো হিস্টরি এন্ড বুকমার্কস
আপনার লোকেশন বারের ব্যবহার এ পরিবর্তন করুন যখন পরামর্শ দেয়160 ইতিহাস এবং বুকমার্ক স্থাপনে
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
httpspoken tutorialorgNMEICT Intro য়
রাধা এই টিউটোরিয়াল টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ